অনেকে লজ্জার বিষয় হিসেবে দ্যাখে কেননা কিছু করার, তাদের কে আসলে সামাজিক ভাবে হেও করা হয় বুঝছেন তাদের কে যে মানে তা আপনি একটা ব্যবসা শুরু করেছেন সেটাকে অনেক সময়ই ছোট করে দ্যাখা হয় কিন্তু চাকরি করলে যেটাকে অনেক বড় হিসেবে দ্যাখা হয়, কিন্তু চাকরিটা দেখেন চাকরিটা কিন্তু চাকরি কিন্তু আপনি চাইলে যা আপনি কিন্তু একটা company তে ধুকতে চান, company এর যে কিন্তু মালিক যে সেও কিন্তু একজন ব্যাবসায়ি বা উদ্দ্যগতা জি জি

জি একদম ই ঠিক বলেছেন, তারপর আপনি যদি freelancer দের দিকে তাকান তো এইযে মাসে যদিও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও যদিও income করে তালে কিন্তু মানুষ তারপরেও হচ্ছে ভাবে যে ও freelancer free তে কাজ করে, মানে উনার কোনও সম্মান নেই, মানে এরকম ভাবে আর কি এর কোনও অর্থ আছে বলে আমার মনে হই না

remittance যোদ্ধা হিসেবে বলা যাই, কেননা শুধুমাত্র যারা প্রবাসি তারা remittance যোদ্ধা এরকম না, আমাদের freelancer রাও কেননা remittance যোদ্ধা বিদেশ থেকে টাকা এনে আমাদের দেশে প্রবেশ করাচ্ছে, যেটা কিন্তু এটা দেশের জন্য খুবি একটা বড় দিক কিন্তু

জি আপনি একদম সুন্দর একটা point বলেছেন

খাতে মানে freelancing এর কাজে ব্যাবহার করছে, এতে অবশ্যই তাদের দক্ষতা তাদের জ্ঞান ব্যাবহ্‌ত হচ্ছে, কিন্তু মানুষ এই জিনিস টাই বুঝতে চাইনা হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক বলেছেন, তারা কিন্তু পরিশ্রম করছে কোঠর পরিশ্রম করছে, আমারা তো চাকরি পেলে হইত দিনের বেলা করি, তারা তো রাত দিন জেগে চব্বিশ ঘন্টা জেগে কাজ শিখছেন, প্রথমে তো কাজ শেখা টা খুবি কঠিন বিষয়, যে চাইলেই যে কাজ শুরু করে দিবেন ওইরকম না, আপনাকে প্রথমে কাজ তা শিখতে হবে, সে বিষয়ে দক্ষ হতে হয়, তাই না, তো

তো সেই ক্ষেত্রে দক্ষ হতে গেলে কিন্তু আপনাকে অনেক কাঠ খোর পোহাতে হয় রাত দিন জেগে অনেক কাজ করতে হয় যেটা আপনি মানসিক চাপ তো আছেই হ্যাঁ হ্যাঁ মানসিক চাপ তো আছেই, পরিবার থেকে চাপ পরে যে সারাদিন সারারাত বসে কি করতেস কিছুই তো হচ্ছে না কোনও টাকা income হচ্ছেনা বা কিছুই করতে পারতেছনা শুধু শুধু সময় গুলো নষ্ট করতেস, আসলে এইরকম ধারনা টা করে থাকে আমাদের দেশে তাই না

তারপর আমার একটা জিনিস হচ্ছে ভাল লাগেনা এটা হচ্ছে চাকরির বাজারে আপনি যখন চাকরি হচ্ছে খুজতে যাবেন তখন কিন্তু আপনার academics certificate এর মূল্য দিতে চাইনা তখন কিন্তু আপনার হচ্ছে দক্ষতা তারপর যৌতিকতা এগুলো যাচাই করে তো আমার মনে হয় যে academic লেখা পড়ার পাশাপাশি আমাদের কে দক্ষতা অর্জন এর জন্য ও হচ্ছে সচেষ্ট হওয়া উচিৎ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন ওঁইটা আসলে একটা বিশাল আকার ধারান করেছে যে দক্ষতা তা অনেকটা প্রথম গুরুত্ব হিসেবে first priority হিসেবে দ্যাখে অনেক যায়গাই দ্যাখা যাই যে আপনার academic কি করেছেন সেটা হইত অনেক সময় দ্যাখাই হয় না এটা না দেখে আপানাকে just শুধুমাত্র আপনার যে দক্ষতা টা সেটা দেখে আপনাকে অনেক সময় চাকরির বাজারে চাকরির স্থান করে দেওয়া হয়

এইটা এখন একটা বিশাল বড়ো হয়ে দাঁড়িয়েছে যে আপনি কি করতেছেন হম সেটা বড়ো না আপনি কি জানেন বা কি কাজ করতে পারেন কোম্পানির ওঁই কোম্পানির জন্য কি value আনতে পারেন, সেইটা তারা প্রথম উম প্রথম বিষয়ই হিসেবে দ্যাখে এবং সেটাকে বা অগ্রগণ্য করে গ্রহন করে থাকে তাই না জি জি তারপর মানে এই যে আমি যে দক্ষতা উন্নয়ন এর কথা টা বললাম এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে একটু অসম্ভব ই বটে, তো আপনার মনে করেন আমার যদি লেখাপড়ার যে পদ্ধতি এখানে কিন্তু দক্ষতা উন্নয়ন এর কোনও উপাই আসলে নেই, মানে এখানে আমাদের কে মানে যে computer সেখান হয় এটা হচ্ছে আমরা খাতাই লিখে তারপর হচ্ছে কিছু বই এর সংজ্ঞা theory পরে আমারা computer শিখতে চাই, আমাদের কিন্তু হাতে কলমে computer শিক্ষা টা দেওয়া হয় না, কিন্তু আমরা যখন চাকরির চাকরি করতে যাব তখন কিন্তু আমাদের কে মানে হাতে কলমে যে আমরা যে শিক্ষা টা যে অভাব ছিল ওটাই কিন্তু লাগে তো এ ক্ষেত্রে আমার হচ্ছে একটা ঘাটতি হয়ে যাই আরকি

দেওয়া হয় না শুধুমাত্র যে মুখে বলা সেটাই হই আসলে হাতে কলমে কোনও দক্ষতা দক্ষ করে না তুলতে না পারলে আসলে এটা আসলে এটা খুবই ব্যার্থ একটা ব্যার্থ বলা যাই তাই না তো সে ক্ষেত্রে হাতে কলমে আগে শিক্ষা দিতে হবে যে তারা কিভাবে একটি কর্মক্ষেত্রে গেলে কিভাবে কাজ করতে পারে বা কিভাবে নিজেকে প্রস্তুত করতে পাড়ে কর্মক্ষেত্রে র জন্য সেটা আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলতে সেখান হয় না তাই জন্য এটার ব্যাবস্থা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলতে যেন এরকম বিষয়ই গুলো শিখিয়ে দেওয়া হই তাহলে আর সমস্যা গুলো হবে না জি জি আসলে এখন বর্তমানে যা অবস্থা আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান কে অবশ্যই

হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারিগরিক জ্ঞান টা একটা খুবি একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে এখন সে ক্ষেত্রে তাদের কে খুবি নজর দেওয়া উচিত যে এদিকটা যেন প্রথম প্রথম priority হিসেবে দেখে শিক্ষার্থী দের কে দক্ষতার দিক থেকে দক্ষ করে গড়ে তোলা, এবং কর্মক্ষেত্রের জন্য একদম প্রস্তুত করে প্রস্তুত করা, প্রস্তুত করলে হইত দ্যাখা যাবে তার academic টা result খারাপ হলে দ্যাখা যাবে তার দক্ষতা দিয়ে সেই একটা ভাল চাকরিতে তে স্থান করে নিতে পারবে জি আপনি একদম ঠিক কথা বলেছেন, মনে করেন যে অনেকে যদি GPAfive না পাই তাতেই হচ্ছে যদি তার কারিগরি জ্ঞান থাকে মানে দক্ষতা থাকে, আর সে যদি computer এর বিভিন্ন কাজ যেমন MS word এর এগুলো যদি ভাল পাড়ে তাহলে মানে চাকরি ক্ষেত্রে তার কোনও বাধা সৃষ্টি হবে না আর কি না না না হ্যাঁ এটা ঠিক বলেছেন যদি এই জ্ঞান গুলো তার basic যে জ্ঞান গুলো এইগুলো যদি সে রাখতে পাড়ে তালে অবশ্যই সে কোনও না কথাও একটা যায়গাই তার চাকরি অবশ্যই হবেই হবে কেননা এইগুলো এখন কার দিনে আসলে এখনকার digital দুনিয়াই এটা আসলে এটা খুবিই ইয়ে হয়ে দাঁড়িয়েছে যে computer শিক্ষা টা এবং সে ক্ষেত্রে এটা যদি কারর জ্ঞানে আত্তস্ত থাকে সে অবশ্যই সফল হতে পারবে একটা খুবি ভাল একটা চাকরিতে স্থান করে নেওয়ার জন্য আর তারপর হচ্ছে কর্মক্ষেত্রে আমার মনে হই নাড়ী দরে জন্য পরিবেশ টা আর একটু উন্নত করা উচিৎ কর্মক্ষেত্রে অনেক নাড়ী হচ্ছে মানে লাঞ্ছিত স্বীকার হতে পারে তো আমার এ ক্ষেত্রে মনে হয় এই ব্যাপারে একটু সরকারের বা প্রতিস্থানের মালিক দরে একটু নজর রাখা উচিৎ, না হলে কিন্তু মেয়েরা এগিয়ে আসবে না চাকরি বাকরি র ক্ষেত্রে যদি নাড়ী ক্ষমতা না হই তা হলে কিন্তু দেশের অগ্রগতি সম্ভব নই, এবারে আপনি কি বলেন হ্যাঁ এটা অবশ্যই এটা না হলে তো আমারা সবাই মিলে এগিয়ে যেতে হবে

তাদের জন্য একটা কর্ম সংস্থান জন্য একটা সঠিক পরিবেশ তৈরি সরকারের উচিৎ অসংখ্য ধন্যবাদ আপনি খুবিই সুন্দর কথা বলার জন্য এবং সুন্দর পরামর্শ গুলোর জন্য, আমরা আসলে এগুলো নিয়ে পরে আর বিস্তারিত আলচনা করব জি আপনাকেও ধন্যবাদ

ওয়ালাইকুম আসসালাম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

হ্যাঁ সাগর বলো ।

মানে যা লক ডাউন চালু হয়েছে এতো কোন দিকে কোথাও যাওয়ারই উপায় নেই যা দেখতে পারছি ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে যা অবস্থা।

হ্যাঁ, মানে দোকানপাট ঠিক মতো খুলছে নাহ time to time খুলছে বন্ধ হয়ে যাচ্ছে। ওখানে তোদের ওখানে মানে কাজ টাজ কিরকম হচ্ছে লকডাউনের মধ্যে চাষ বাস তো আমাদের এইখানে দেখো গ্রামের দিকে তো গ্রামের দিকে লোকে বুঝতে পারছে নাহ agricultural sector পুরোপুরিই খোলাই মানে যারা চাষ করার তারা তো করছে তবে দোকান আহ যে সমস্ত দোকান গুলো বন্ধ থাকছে সেখানে তো অসুবিধা, আর কিছু কিছু জায়গা আছে গ্রামের ভিতরে যেই গুলোতে মানে হাল্কা পাতলা দোকান খোলাও রাখছে।

তবে আমাদের এইদিকে প্রভাবটা একটু খুব কমই পরবে মানে গ্রামের লোকতো খেটে খায় হ্যাঁ সারাদিন জমিতে থাকে তো এইসব লোকডাউন টা বুঝতে পারে না। হুম কিন্তু মানে কিছু কিছু জায়গায় নাকি লোকডাউন বেশ ভালোই হচ্ছে আর কি মানে চাষ বাসে ক্ষেত্রে খুব সমস্যা দেখা দিয়েছে পাঞ্জাবের একটা জায়গায় নিউজে দেখছিলাম নাকি চাষ বাস একদমই করা যাচ্ছে নাহ মানে মানে কীটনাশক পাচ্ছে না সার পাচ্ছে নাহ ঠিকমত নাকি চাষ বাস করা যাচ্ছে নাহ ওইখানে এইরকম আরো অনেক জায়গাতেই হচ্ছে।

তো সেই ক্ষেত্রে তো effect তো পরবেই এই agriculture sector এ আর আমাদের এইখানেও মানে সেই জিনিসটা আস্তে আস্তে প্রভাব পরবে মনে হচ্ছে। কারন এখনি কীটনাশক জিনিস পাওয়া যাচ্ছে নাহ দোকানে মাল নেই স্টক নেই কারন হয়তো বাহিরে থেকে যেগুলো আসে গাড়ি গাড়িঘোড়া চলছে নাহ বলে সে জিনিস গুলা আসছে নাহ তো চাষিরা তো সাধারন মানে চাষিরা তো সেই জিনিসগুলো কিনতে পারছে নাহ, জমিতে চাষ করতে পারছে নাহ ফলে একটু প্রভাব পরবে ।না ভরা না । তবে নিউজে এইটাও দেখাচ্ছে যে যারা মানে প্রধানমন্ত্রী রয়েছেন যিনি তিনি বলে দিয়েছেন যে করোনার লকডাউন হলেও যেনো চাষ বাস বন্ধ নাহ থাকে । কারন চাষ বাস বন্ধ থাকলে তো মানে খাদ্য সঙ্কট ও হয়ে যাবে গিয়ে। হম খাদ্য সঙ্কট হয়ে যাবে আর এই জিনিস গুলো মানে বন্ধ করলেই সমস্যা কারন চাষ বাসের উপরেই তো আহ সব কিছু নির্ভরশীল। খাওয়ার টা একটা মেইন জিনিস। মানুষ যদি নাই খাবে তো বাঁচবে কি করে? আর মানুষ agriculture চাষ যদি নাহ করে তাহলে খাবে কি করে? সেটা একটা বিশাল ভাবার বিষয়। হম তবে এইবারেই এইবার আমরা আলু লাগালাম তো তো আলু লাগানোর সময় কিন্তু সার পাওয়া মানে এইযে কীটনাশক যে সারগুলো বা বীজ গুলো তখন কিন্তু খুব মারামারি মানে খুব পাওয়া যাচ্ছিলো নাহ মানে চাষি প্রতি দুই বস্তা তিন বস্তা করে দিবে কিন্তু দুই বস্তা তিন বস্তা দিয়ে তো হবে নাহ হ্যাঁ কারন এক এক টা চাষির আবার ধরো আবার দশ বিঘা বারো বিঘা করে জমি আছে । হ্যাঁ তো তারা তো মানে দুই বস্তা মানে এক একটা জমি এক বিঘা জমি লাগাতেই চার বস্তা সার লেগে যায় তাহলে বাকি জমি গুলো কি করে করবে তো এইরকম কিন্তু মারামারি কিন্তু খুব চলছিলো আর সারে কিন্তু পুরো কালোবাজারি চলছিলো। ছয়শো টাকার প্যাকেট হয়ে যাচ্ছে আটশো টাকা। বারোশো টাকা এইরকম কিন্তু কালোবাজারি আমাদের agriculture sector এ চলে আসছে যে এইখানে মানে সরকারের হস্তক্ষেপ করা দরকার । এইরকম হলে মানে তো চাষিরা চাষ করবে কিভাবে তাহলে পরে তাদের কাজে তো কোন লাভই থাকবেনা । লাভ থাকবেনা চাষিদের কোন রাস্তা নেই, চাষিদের কোন রাস্তা নেই মানে বলতে চাইছি যে, চাষিরা তো চাষ ছাড়া কিছু করতে পারবে নাহ তাইনা।

অতো কালোবাজারি দামের সার কিনে লাগিয়ে আবার ফসল তা ঠিকঠাক মত হবে কি হবে নাহ সে সময় দেখা গেলো কোন disaster আসলো বন্যা হলো বা কোনো কিছু ঝড়টর হলো ফসল খারাপ হয়ে যাবে দামের সময় দাম পাওয়া যাবে নাহ, তো এই উদ্দ্যেগটা সব চাষিরাতো নিতে পারছে না। এইটা একটা খুব মানে ভয়ানক ব্যাপার এইখানে সরকার ও কিছু করছে নাহ, সরকারের হস্তক্ষেপ করা দরকার । হুম সরকার হস্তক্ষেপ নাহ করলে তো এইরম কালোবাজারি গুলো রুখা যাবে না। মানে তারা তো মানে মানে লাভ করেই যাবে যারা কালো বাজারি করছে তারা লাভ করতেই থাকবে আর চাষিরা আহ মানে একদম আহ মন্দার মধ্যে মানে ভোগান্তির হতে থাকবে চাষিদের। এইযে যেমন আমাদের এইখানে ওই এইখান কারেই কথা বলি এই আলু লাগানোর সময় যে সারের দোকান গুলোতে সার পাওয়া যেতো তো এরা বলছে সার নেই এদের কাছে । কিন্তু সব চাষিরা যখন যায় বা ধরে চাপ দেয় তখন দেখা যাচ্ছে যে ওদের ঐযে গোডাউন আছে সে গোডাউনে কিন্তু প্রচুর সার প্রচুর সার আছে কিন্তু

ফলে ওরা লাভবান হয়ে যাবে সঙ্গে আর মাঝে কিন্তু এই চাষিরা মরবে তো আমাদের চাষি সংগঠন থেকে কিছু লোকজন গিয়ে হম প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন সেখানে গিয়ে আবার সেই গোডাউন গুলোতে সিল খুলে সব যা আছে মানে সব যেগুলো সার আছে সেই সার গুলো আহ ন্যায্য দামে আর কি বিলি করেছে তো এইরকম তো চলছে agricultural sector এ মানে যে যেরকম পারছে সে সেরকম খাচ্ছে খুব ভালো করেছে যে এখানে ব্যাপারটা হচ্ছে যে খবরটা দেবে কে এটাই হচ্ছে ব্যাপার। হম হম হম খবরটা দেবে কে আর এইখানে এই এই সমস্ত জিনিস গুলো কে নজর কে রাখবে। এই সমস্ত জিনিস গুলোতো বিটিওর under এ পরে আমাদের তো এই সমস্ত কালোবাজারি ব্যাপারটা চারশো টাকার সার আটশো টাকা বা হাজার টাকা তো এইসব অভিযোগ গুলো একটু সচেতন হয়ে শোনা দরকার বা সাধারন লোককেও একটু সচেতন হওয়া উচিত ওই যে এইগুলোর ব্যাপারে মানি এইগুলোর বিরুদ্ধে যাতে আওয়াজ উঠাই তো লোকের হাতেও তো টাইম নেই তাইনা এখন সবাই সব কাজে ব্যাস্ত নিজে নিজের কাজে। তবে এইবারের বাজেটে কিন্তু বেশ একটা ভালো হয়েছে মানে চাষ বাসের ক্ষেত্রে বাজেটে দেখা যাচ্ছে যে মানে এক লক্ষ কোটি টাকা বরাদ্ধ করেছে কৃষি কাজের জন্য এইটা কিন্তু বেশ বড়সড় অংকের টাকা যদি ঠিকঠাক হ্যাঁ সুবিধাতো হবেই কারন একটা বাজেট আলাদা হবে যদি কৃষক দের প্রতি করে মানে agricultural sector এর দিকে করে তাহলে তো আমার মতে এইটা খুবই একটা উপকারি একটা হম ব্যাপার কারন আমাদের দিকে মানি চাষি দের দিকে কিন্তু কেউ ঘুরে তাকায় নাহ ।কোন সরকারই তাকায় নাহ কারন যে যেমন আছে নিজেদের মত করে রাজনীতি করে চলে যায়। কিন্তু মাঝে কিন্তু চাষিরা আজকে দেখো , ভারত বর্ষে অনেক চাষি আছে যারা মানে আহ মারা গেছে বা আত্মহত্যা করেছে ঋণ না চুকানো মানে ঋণ চুকাতে পারে নি বলে সে আত্মহত্যা করেছে । তো এতো এতো ঋণের বোঝা যে চাপছে চাষিদের উপর তো এইটা কিন্তু সরকার কে একটা দেখা উচিত বা ভাবনা চিন্তা করা উচিত। আমাদের ঋণ নেওয়ার প্রয়োজন হয়না যদি আমরা ন্যায্য দাম পাই হ্যাঁ ফসলের গুনমান রেখে যদি ভালো দাম পাই আর সঙ্গে কীটনাশক গুলো যদি আমাদের হ্যাঁ মানে ন্যায্য দাম নেয় কীটনাশক বা যে সমস্ত সার্ভিস আছে তাহলে কিন্তু চাষিরা আহ আর মানে কোন রকম অসুবিধা হবে নাহ বা suicide করবেনা । খবরে কি দেখেছো প্রচুর। এই দিক দিয়ে ত্রিপুরা খুব ভালো কাজ করেছে মানে ত্রিপুরা মানে ত্রিসংযোগ কল্যাণের জন্য অনেক প্রকল্প চালু করেছে যার জন্য আহ অসামান্য কৃতিত্বের জন্য কেন্দ্রের থেকে আজকে ত্রিপুরা তাই ওহ হ্যাঁ এই এই এই সমস্ত জিনিস একটু উদ্দ্যেগ নেওয়া দরকার সমস্ত সরকার মিলে সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক হ্যাঁ হুম সমন্বয় কিন্তু এই সমস্ত জিনিস গুলো উদ্যেগ নেওয়া উচিত আমরা চাষিরা যাতে বাঁচতে পারি, ন্যায দাম নিয়ে বা ন্যায মূল্য পেয়ে এ কারন আজকের মূল্য বৃদ্ধির এই দুনিয়াতে আমাদের কাছে মানে কোন কিছুরই মানে আর মূল্য নেই। কারন আমরা যেই পুঁজিটা লাগাতে চাচ্ছি সে পুঁজিটা আমাদের কাছে উঠে আসছে নাহ হ্যাঁ বরঞ্চ আমরা তো লস খাচ্ছি তাহলে একটা কৃষক কি করে চাষবাস করবে। এইটা ভাবা উচিত। হম হম আচ্ছা এই সঙ্গে আমি যা দেখতে পাচ্ছি যে বাংলায় মানে ওইযে মানে যেখানে সবজি উৎপাদনের ফাস্ট বাংলাদেশ সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় সেখানে সবজির দাম প্রচুর এইটা কেনো হচ্ছে মানে যারা কৃষক আছে তারা তো সবজি প্রচুর পরিমানে ঠিকঠাক মতন উৎপাদন করছে । কিন্তু যারা middleman আছে যারা কৃষকদের থেকে সব্জিগুলো নিয়ে বাজারে যাচ্ছে, তারা সবজি গুলোকে স্টোর করে রেখে দিচ্ছে যার কারনে কি হচ্ছে নাহ আকাশ ছোয়া দাম হয়ে যাচ্ছে সবজি, শাকসবজি এটাই একটা এটাই একটা খবরে আমি দেখছিলাম। হ্যাঁ কারন আহ যেকোন সবজি বলো কৃষকরা কিন্তু যদি দশ টাকা কিলো পায়, সেই সবজি কিন্তু মার্কেটে যেতে যেতে চল্লিশ টাকা কিলো হয়ে যায় । হ্যাঁ বোসা মার্কেটে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো হয়ে যাচ্ছে। তো সেখানে এই যে middleman যারা আছে অসাধু কিছু ব্যবসায়ী আছে তো তাদের প্রচুর লাভ তাদের তো মোটামোটি হম আহ অনেক লাভ। তো এই এই এই লাভ গুলো যদি আমাদের সাধারন কৃষকরা পাই তাহলে কৃষকরা একটু উপকৃত হবে । হ্যাঁ যে ভালো আরো চাষবাস করবে বা আরো motivate হবে।